এটি আমাদের এলাকার একটি সেরওয়ানীর শোরুম ।

একাডেমি এই ডান্স একাডেমি -তে সুন্দর করে নৃত্য শেখান হয়ে থাকে।

এখানে বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়েবাড়ি রিসেপশন এনিভার্সারি প্রভিতি উৎযাপন হয়।

সেই ল্যাম্পপোস্টটির উপর অনেক ফেসটুন লাগানো থাকে ।

এটি আমাদের এলাকার একটি রোড । এই রোড টির পাশে চওড়া ফুটপাথ রয়েছে--

এই অডিটোরিয়াম রুম টি বেশ বড়।

এটি আমাদের এলাকার একটি জনবহুউউল অঞ্চল।

এখানে একজন ইঞ্জিনিয়ার থাকেন। তিনি বিভিন্ন কনস্ট্রাকশন সম্পর্কে সঠিক যুক্তি প্রদান করেন।

এই এলাকায় প্রায় পঞ্চাশ জন লোক আছে যারা এই ধাগা ব্যবসার সঙ্গে যুক্ত।

এই বনটিতে অসংখ্য বনফুল ফোটে ।

এটি আমাদের এলাকার একটি মন্দির এই মন্দিরটি ভগবান গৌতমবুদ্ধের মন্দির এই গৌর মন্দিরটি ছোট।

এখানে প্রতিটি কর্মচারী কম্পিউটার -এর সাহায্য কাজকর্ম করে থাকে।

এটি আমাদের এলাকার একটি মন্দির এই মন্দিরটি বেশ পুরোনো।

এটি আমাদের এলাকার একটি খেলার মাঠ।

এই এলাকাটি বেশ জনবহুল এখানে একাধিক ফ্ল্যাট রয়েছে--

এই নদীটি বেশ চওড়া এই নদীতে সবসময় স্রোত দেখা যায়।

এই রাস্তার উপর দিয়ে বাস অটো রিক্শা ট্যাস্কি প্রভৃতি যাতায়াত করে।

এই লাইব্রেরি -র ভিতরটি বেশ পরিষ্কার পরিছন্ন এবং এয়ার কন্ডিশনাল ।

সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এখানে হাঁসেরা চরে।

এই নদীর ঘাটটি থেকে সবসময় ছোট ছোট নৌকা লঞ্চে করে মানুষ যাতায়াত করে থাকে।

এই স্কুলটি বেশ বড়। এই স্কুল টি একটি সরকারি স্কুল ।

এই অফিস টি খুব সুন্দর ভাবে সাজানো।

এই দোকানটি ছোটএই দোকানটির মধ্যে বিভিন্ন প্যাকেট জাতীয় খাবার যেমন ম্যাগি বিভিন্ন মসলা হরলিক্স প্রভৃতি পাওয়া যায়।